লাইব্রেরি টা খুবই ভালো মতো সাজানো।

এখানে আমরা একটা নার্সিংহোম দেখতে পাচ্ছি এখানে রোগীর চিকি চিকিৎসা করা হয়।

এখানে আমরা একটা সেলুন দেখতে পাচ্ছি সেলুন এ একটা লোক বসে আছে আর একজন তার চুলটা কেটে দিচ্ছে সে যেমন চুল কাটতে চাইবে তাকে সেরকমই চুলটা কেটে দেওয়া হবে এখানে এসে আমরা সাজগোজ চুল কাটা সবই করতে পারি।

এখানে আমরা অনেক গুলো ছেলে মেয়ে কে দেখতে পাচ্ছি অনেক গুলো বাচ্চাকে দেখতে পাচ্ছি তারা কার্ড পেপার কেটে নিজেদেরমতো কিছু একটা বানাচ্ছে যেমন খুশি বানাও সেরকম কিছু একটা বানাচ্ছে।

এখানে পাহাড়ি এলাকা দেখতে পাওয়া যাচ্ছে একটা খেজুর গাছ দেখতে পাওয়া যাচ্ছে।